এখানে একটা গাছের বাগান দেখতে পাচ্ছি যেখানে পেছনদিকে অনেক চা পাতার গাছ শারি করে সাজানো আছে এবং সামনের দিকে কিছু অন্য গাছেও গজিয়ে উঠেছে সেটাও দেখা যাচ্ছে এবং একদম মেঝেতে--